ক্সফিগ ব্যবহার করে ব্লক ডায়াগ্রাম সৃষ্টির উপর এই কথ্য টিউটোরিয়াল এ আপনাদের স্বাগত জানাই
এই টিউটোরিয়াল এ আমরা নিম্নলিখিত টাইপের ব্লক ডায়াগ্রাম কিভাবে নির্মাণ করব তার ব্যাখ্যা করব
আমরা এই কাজের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম দেখতে পারি
আমি ক্সফিগ নামে ব্লক ডায়াগ্রাম ম্যানিপুলেশন টুল ব্যবহার করব
আমি সংস্করণ ৩২ প্যাচ স্তর ৫ ব্যবহার করছি
আমি টার্মিনাল এবং একটি পিডিএফ ব্রাউজার ও ব্যবহার করব
আমি ম্যাক ওএস X এ টিউটোরিয়াল টি তৈরি করছি
ক্সফিগ লিনাক্স এবং উইন্ডোজ এর উপর ও কাজ করে
লিনাক্স এ ক্সফিগ ইনস্টলেশন সব থেকে সহজ
ক্সফিগ ব্যবহারের পদ্ধতি তিনটি ক্ষেত্রে একই
Xfig এর জন্য তিনটি বাটন এর মাউস ব্যবহার করা বাঞ্ছনীয়
তবে এক বা দুটি বাটন মাউসকে ও কাজ করার উপযুক্ত করে নেওয়া যায়
Xfig এর জন্য ইউসার ম্যানুয়াল ওয়েব এ উপলব্ধ
আসুন ওটা দেখা যাক
আমরা এই পৃষ্ঠায় Xfig এর পরিচিতি দেখতে পারি
এখানে আমরা এই সহায়িকার সূচিপত্র দেখতে পারি
আসুন এটা ক্লিক করি
আমরা এখানে তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারি যারা ক্সফিগ নির্মান করেছে
আসুন এই পৃষ্ঠা দেখা যাক
আমি এখন এই টিউটোরিয়াল এ স্ক্রীন বিন্যাস সম্পর্কে ব্যাখ্যা করব
এখানে স্লাইড ক্সফিগ ইন্টারনেট ব্রাউজার ফায়ারফক্স এবং টার্মিনাল রয়েছে
এই কমান্ড ম্যাক এ ক্সফিগ শুরু করার জন্যে ব্যবহৃত হয়
এগুলি একটির উপর আরেকটি আছে যাতে একটা থেকে অন্যটির ওপর সহজে সুইচ করতে যেতে পারে
আপনি সহজে পরিবর্তনগুলি দেখতে পারেন
আন্দাজে কাজের কোন প্রয়োজন নেই
আসুন Xfig এ কাজ শুরু করা যাক
ক্সফিগ ওয়ার্কশীট এর বাম দিকে ড্রয়িং মোড প্যানেল আছে
এই প্যানেলের উপরের অর্ধাংশের বোতাম ব্যবহার করে বিভিন্ন বস্তু নির্মাণ করা সম্ভব
নিচের বোতামগুলো তাদের সঙ্গে কাজ করার জন্য ব্যবহৃত হয়
উপরের বোতাম ব্যবহার করে ফাইল এবং এডিট সংক্রান্ত কাজ সম্পন্ন করতে পারেন
কেন্দ্রের স্থানটি ক্যানভাস নামে পরিচিত
এই সেই জায়গা যেখানে চিত্র তৈরি করা হবে
আসুন এখন অঙ্কন শুরু করা যাক
সর্বপ্রথম আমি যা করব তা হছে ক্যানভাস র উপর গ্রিডস রাখব
আমি নিচের অংশে গ্রিড মোড বোতামে ক্লিক করে কাজটি করব
আমরা বিভিন্ন গ্রিডের মাপ নির্বাচন করতে পারি
আমি মাঝেরটি নির্বাচন করব
গ্রিডস বিভিন্ন বস্তু যা আমরা রাখতে চাই তার বিন্যাস করতে সাহায্য করে
এই টিউটোরিয়াল এ ক্লিকিং মানে বাম মাউস বাটন ক্লিক করে ছেড়ে দিন
একইভাবে একটি বোতাম নির্বাচন এর জন্যে আপনাকে তার ওপর বাম মাউস দিয়ে ক্লিক করতে হবে
যদি একটি ভিন্ন ব্যবস্থার প্রয়োজন হয় তাহলে আমি স্পষ্টভাবে বলে দেব
আমাদের ড়ায়াগ্রাম এ একটি বাক্স থাকা উচিত্
চলুন বাম দিকের প্যানেলের থেকে ধারালো কোণ বাক্স নির্বাচন করি
আমরা সেই জায়গায় যাই যেখানে আমরা বাক্স স্থাপন করতে ইচ্ছুক
আমরা এখানে মাউস ক্লিক করব
এটি বাক্সের উত্তর পশ্চিম কোণ নির্বাচন করবে
মাউসকে বিপরীত প্রান্তে সরান যতক্ষন পর্যন্ত বাক্সের আকার আমরা যা চাই তা না হয়
একবার বাক্স সঠিক আকার অধিকার করলে আমরা আবার মাউস ক্লিক করতে পারি
এখন বাক্স নির্মাণ হয়ে গেছে
আমরা এখন ক্সফিগ এর এডিট বা সম্পাদন বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করব এবং এই ব্যবহার করে আমরা বাক্সের বেধ বৃদ্ধি করব
আসুন বাম হাত প্যানেলের এডিট বাটন টিপি
আমরা বাক্সের সব মূল বিন্দু গুলি দেখতে পারব
এবার আমরা যে কোনো একটা পয়েন্ট এ ক্লিক করি এবং এইভাবে বাক্স নির্বাচন করি
একটি ডায়লগ বাক্স প্রর্দশিত হবে
আমরা মাউসকে উইদথ বাক্সে নিয়ে যাব
নিশ্চিত করুন যে মাউস পয়েন্টার যেন বাক্সের মধ্যেই থাকে
ডিফল্ট মান ১ কে মুছে ফেলতে হবে
এই বাক্সের বিষয়বস্তু পরিবর্তিত করা যাবে না যদি মাউস বাক্সের ভিতরে না থাকে
যদি লেখার সময় মাউস বাক্সের বাইরে চলে যায় তাহলে এটা দয়া করে ভিতরে আনুন এবং লেখা চালিয়ে যান
আসুন এখন ২ এন্টার করি
আমরা Done এ ক্লিক করব
আমাকে এটি আপনাদের প্রদর্শন করতে দিন
ডোন এ ক্লিক করুন এবং ডায়লগ বাক্স ছেড়ে দিন
আমরা দেখতে পারব যে বাক্সের বেধ বেড়ে গেছে
এখন আমরা তীরযুক্ত লাইন গুলো যোগ করতে চাই
আসুন বাম হাত প্রান্তের প্যানেল থেকে পলিলাইন বাটন নির্বাচন করি
নীচের অংশে প্যানেলটি বৈশিষ্ট্যাবলী বা প্যানেল হিসাবে পরিচিত
এই প্যানেলে উপস্থিত বোতামগুলো ব্যবহার করে প্রত্যেক বস্তুর পরামিতি পরিবর্তন করা যেতে পারে
নির্বাচিত বস্তুর উপর নির্ভর করে বোতামের সংখ্যা পরিবর্তিত হয়
আসুন অ্যাট্রিবিউটস প্যানেল থেকে অ্যারো মোড বাটন নির্বাচন করি
ডায়লগ বাক্সের মধ্যে দ্বিতীয় অপশনটি নির্বাচন করি যা শেষ পয়েন্ট এ একটি তীর দেবে
আসুন অ্যারো টাইপ বাটন ক্লিক করুন
যে উইন্ডো প্রদর্শিত হছে সেখান থেকে আপনার পছন্দের অ্যারো হেড বা তীরের মাথা নির্বাচন করুন
আসুন আমরা ওই বিন্দুতে ক্লিক করি যেখান থেকে আমরা চাই লাইন শুরু হোক
আসুন পছন্দসই লাইনের প্রান্ত বিন্দু পর্যন্ত মাউস নিয়ে যাই
আসুন এখন মাউসের মধ্যবর্তী বোতাম দিয়ে সেখানে ক্লিক করি
একটি তীর সহ লাইন নির্মিত হয়ে গেছে
মনে রাখবেন আপনাকে অ্যারো সম্পূর্ণ করার জন্যে মধ্যম বাটনটি টিপে থাকতে হবে
বাম বা ডান বাটন না
যদি আপনি কিছু ভুল করেন তাহলে অনুগ্রহ করে এডিট এ ক্লিক করুন এবং আনডু টিপুন
বাক্সের আউটপুট এ কপি দ্বারা অন্য আরেকটি লাইন আঁকি
বাম দিকের প্যানেল থেকে কপি বাটন নির্বাচন করুন
লাইন বেছে নিন
গন্তব্যস্থলে মাউসকে নিয়ে যান এবং ক্লিক করুন
লাইন কপি করা হয়েছে
আসুন এখন কিছু লেখা সংযোজিত করি
আসুন বাম দিকের প্যানেল থেকে টেক্সট বক্স ক্লিক করি যা T দ্বারা নির্দেশিত হয়েছে
আসুন টেক্সট এর ফন্ট সাইজ নির্বাচন করি
অ্যাট্রিবিউটস প্যানেল থেকে টেক্সট সাইজ বাটন ক্লিক করি এবং একটি ডায়লগ উইন্ডো পাবো
মাউসকে ভ্যালিউ বাক্সতে নিয়ে যাই এবং সেখানেই রাখি
ডিফল্ট মান ১২ মুছে ১৬ লিখি
আসুন সেট বাটনকে নির্বাচিত করি
ডায়লগ বাক্স বন্ধ হয়ে গেছে এবং অ্যাট্রিবিউটস প্যানেলে টেক্সট সাইজ এখন ১৬ দেখাবে
আমরা টেক্সটকে কেন্দ্রতে বিন্যস্ত করব
অ্যাট্রিবিউটস প্যানেলের টেক্সট জাস্ট বাটন ক্লিক করব
একটি ডায়লগ বাক্স প্রর্দশিত হবে
কেন্দ্রতে বিন্যস্ত করার জন্য মধ্যবর্তী বাটনটিকে বেছে নেই
বাক্সের কেন্দ্রে ক্লিক করি
আমি প্লান্ট লিখব এবং মাউস ক্লিক করব
টেক্সট তৈরি হয়ে গেছে
যদি প্রয়োজন হয় তাহলে বাম দিকের প্যানেল থেকে মুভ কি এর সাহায্যে টেক্সটকে সরাতে পারি
আসুন এখন ফিগারকে সংরক্ষিত করি
উপরে Xfig এর বাম দিকের কোণায় অবস্থিত ফাইল বাটন ক্লিক করুন এবং মাউস বাটন ধরে রেখে সেভ পর্যন্ত টেনে আনুন ও তারপর মাউস ছেড়ে দিন
এটি প্রথমবার তাই ক্সফিগ ফাইল নামের জন্য অনুরোধ করবে
আমরা ডিরেক্টরিকে বেছে নেব এবং তারপর ফাইল নাম
ব্লক নামটি টাইপ করব এবং সেভ নির্বাচন করব

blockফিগ হিসাবে ফাইলটি সংরক্ষিত হবে
আপনি উপরে নামটি দেখতে পাবেন
এখন ফাইলটি এক্সপোর্ট করি
ফাইল বাটনকে আবার ক্লিক করুন এবং মাউস ধরে রেখে এক্সপোর্ট পর্যন্ত টেনে আনুন
Language এর পাশে যে বাক্স আছে তাতে ক্লিক করুন এবং পিডিএফ ফরম্যাট নির্বাচন করার জন্যে মাউসকে পিডিএফ এ নিয়ে যান ড্রেগ করুন এবং ছেড়ে দিন
এখন এক্সপোর্ট বাটন এ ক্লিক করুন
আমরা blockপিডিএফ ফাইল পাবো
টার্মিনাল থেকে ওপেন blockপিডিএফ কমান্ড এর মাধ্যমে এই ফাইলটি খুলুন
আমাদের কাছে বর্তমানে সেই ব্লক ডায়াগ্রাম আছে যা আমরা চেয়েছি
আমরা আমাদের উদ্দেশ্য সম্পন্ন করে ফেলেছি
আমাদের কাছে ওই চিত্র আছে যা আমরা চেয়েছি
আপনাদের জন্যে একটা কাজ আছে
বাক্সের পরিবর্তে বিভিন্ন বস্তু তৈরী করুন
Polyline এর সাহায্যে একটি আয়তক্ষেত্র তৈরী করুন এবং আকৃতির মধ্যে অ্যারোর সাইজ এবং দিক পরিবর্তন করুন
লেখা লাইন এবং বাক্সকে বিভিন্ন জায়গায় নিয়ে যান
ফাইলকে ইপিএস ফর্মাট এ সংরক্ষণ করুন এবং দেখুন
blockফিগ ফাইলকে এডিটর এ দেখুন এবং বিভিন্ন অংশগুলি সনাক্ত করুন
সম্পূর্ণরূপে পৃথক ব্লক ডায়াগ্রাম তৈরী করুন
আমরা এই টিউটোরিয়াল এর শেষের দিকে চলে এসেছি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
স্পোকেন্ টিউটোরিয়াল প্রকল্পের জন্য ওয়েবসাইট হল httpspoken tutorialorg এই প্রকল্পটি একটি ভিডিও দ্বারা ব্যাখ্যা করা হয়েছে যা এই লিঙ্ক এ উপলব্ধ ভাট আইএস a স্পোকেন টিউটোরিয়াল spoken tutorialorgউইকি তে আমাদের প্রজেক্ট দ্বারা সমর্থিত সরঞ্জাম তালিকাভুক্ত আছে
এছাড়াও Xfig এর জন্যে যে পৃষ্ঠা অনুগত আছে সেটা দেখা যাক

আমরা আপনাদের অংশগ্রহণ এবং মতামতকে স্বাগত জানাই
আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়াল টি অনুবাদ করেছি
এতে অংশগ্রহন করার জন্য ধন্যবাদ